গ্যালারি টায় দেখা যাছে যেখানে অনেকগুলো বাস বস্তা গুলো রাখা আছে চালের ওই বস্তার ওপরেই--

এই ছবিতে একটা ট্রাক্টর দেখা যাচ্ছে ট্রলির সঙ্গে তার উপরে একটা ঠাকুর বসে আছে।